একটি সুইমিং পুল আছে। সুইমিং -এ মাঝখানে একটি ঝর্না আছে। ঝর্নাটি খুব সুন্দর আছে। ঝর্নাটি লাইটিং করেছে।

পার্কটি খুব সুন্দর দেখাচ্ছে ফুল বাগানটা খুব সুন্দর দেখাচ্ছে ফুল বাগানের পাশে একটি গাছ আছে গাছটি--